এটা দেখতে পাচ্ছি একটি পার্ক পার্ক -এর সামনে দেখতে পাচ্ছি একটি ঐতিহাসিক মীর্জাবাজার শাহী ইদ গাহ মান একটি --

অনেকগুলি-ই- জিনিসপত্র রয়েছে বিভিন্ন রকমের ফুটবল উম-ম- ব্যাডমিন্টন খেলার জন্য র‍্যাকেট জুতো জামাকাপড়--

এ্যালবা-আ-ম হু অনেক কিছু রয়ে--

এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কেক রয়েছে দেখে মনে হচ্ছে একটি দোকান একটা হলুদ কালার -এর এবং একটি গোলাপি কালার -এর বড় কেক রয়েছে এবং নিচে ছোট ছোট কেক রয়েছে।